পেছনে কিছু গাছও আছে এবং আকাশের রং নীল এবং লোকগুলো খুব মজা করে চালাচ্ছে।

পেছনে কিছু লোকেরা চুল কাটছে এবং কিছু লোকেরা বসে আছে আর আয়না দিয়ে দেখা যাচ্ছে যে পেছনে একটি দোকান রয়েছে।

এই ছবিতে দেখানো হয়েছে যে একটি সাদা নীল রঙের বাড়ি তলায় বিশাল ভিড় করে মহিলারা দাঁড়িয়ে আছেন ।

এই এখানে আমি দেখতে পাচ্ছি দু তিনটে লোক স্টেজের উপর দাঁড়িয়ে আছে।